এবং কয়েকটি বই রয়েসে এবং একটি বোতল দেখা যাচ্ছে।

এবং দুজন লোক প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছে।

কয়েকটি সবুজ রঙ্গের গাসপালা দেখা যাচ্ছে।

এখানে একটি কাপড়ের দুকান দেখা যাচ্চে।

এবং তিনজন লোক হাঁটতেছে এগুলোও দেখা যাচ্ছে এবং ভিতরেও গ্রিল রয়েছে।

এবং অনেকগুলো গাছপালা দেখা যাচ্ছে।

ইকানে একটি দুকান রয়েছে যে দোকানটি বর্তমানে বন্ধ।

এবং একটা কেটলি দেখা যাচ্ছে এবং অনেকগুলি গ্লাস রাখা আসে।

এবং পাশে অনেকগুলি গাসপালা দেখা যাচ্ছে।

এখান এখানে একটি ইয়োগা সেন্টার দেখা যাচ্চে ।

বাশের পাতাও দেকা যাচ্চে বাশের পাতার রং সবুজ এবং একটি ছোট্ট ঘর দেখা যা--